এবং টেম্পলে গুলোর সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে জায়গাটা খুবই অপরিচ্ছন্ন জায়গা ।

ছবিটি তে দেখা যাচ্ছে একটি ওয়াটার পার্ক জলের একটা আ পার্ক এবং যেখানে একটা ছোট্ট জলের জলাশয় মতো আছে ।

আকার পরীক্ষা দিচ্ছে। অঙ্কন পরীক্ষা হচ্ছে। এবং অনেক গুলো বাচ্চা যারা বেঞ্চ এ বসে পরীক্ষা দিচ্ছে। এবং একজন--

সেখান থেকে যেইটুকু আলো জলের ওপরে পড়ছে সুন্দর একটা দৃশ্য ফুটে উঠেছে ।

যেই বিল্ডিং টার একটা বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিং তাঁর ওপরে লেখা আছে অফিস অফ দা ডিভিশনাল ফরেস্ট অফিসার ।

কিছু মানুষ বছে আছে। এবং ওপর প্রান্তে স্টেডিয়াম টা -আ ওর মধ্যেও অনেক মানুষ বসে আছে দেখা যাচ্ছে স্টেডিয়াম তা অনেক বড়ো ।

মানুষ স্লিপ কেটে জলের মধ্যে পড়ছে সুন্দর দৃশ্য। ।